ও উপরে একটি জালানার অর্ধেক দেখা যাচ্ছ--

ও একটি মেয়ে হাতে টেলিফোন নিয়ে দাঁড়িয়ে আছে।

এখানে একটি দু ছেলাবের দোকান দেখা যাচ্ছে।

দূরে কিছু গাছ দেখা যাচ্ছে।

দোকানের উপরে লাল কালালের বোর্ড বোর্ডে কিছু লেখা।

আর এক ছাইটে একটা ছোলার বক্স রাখা আছে।

মাসখানটায় ফুল দিয়ে সুন্দর করে সাজানো।

উপরে প্লাজ নীল ও সবুজ কালারের প্লাস্টিক দেওয়া।

এখানে একটি বিল্ডিং দেখা যায়।

কয়েকটি বাইক রাখা আছে রুমটি হলুদ কালারের ও ছাইডে পোস্টার লাগানো আছে।

উপরে ছোলার লাইট নীসে--

এখানে একটি রুমের অর্ধেক দেখা যাচ্ছে উপরের হলুদ অংশটিতে কালো কালারের কিছু লেকা ।

একটি ঘর দেখা যায় ও একটি গাড়ির অর্ধেক--

ও একটি সাদা কালারের ছাইটি গাসপালা আর এক ছাইটে কয়েকটি সাইকেল দেখা যাচ্ছে।

উপরে তিনটি টাওয়াল ছাইট এ একটি জালানার অর্ধেক দেখা যায়।

এখানে একটি বিল্ডিংয়ের আদ্ধেক দেখা যায় বিল্ডিংটি সাদা কালারের।

বিল্ডিংটি হলুদ কালারের ও ওপরে লে-কিছু লেখা সাইডে আকাশ দেখা যায়।

এক সাইডে গাছপালা দেখা যায়।